মাসগুলি খুব সুন্দর ভাবে সাজানো আসে।

দেখতে পারসি যে এহানে দুটি কলাগাছ দিয়ে সাজানো আছে।

আরও দেখতে পারসি যে এখানে বড় করে পোস্টারে রত্ন সম্রাট লেখা আসে।

আরও দেখতে পারসি যে এখানে একটি কাপড়ের দোকান আসে।

দেখতে পারসি যে এখানে একটি কালো রঙের চেয়ার রয়েসে আরও দ্যাখতে পারসি যে এখানে একটি ক্যামেরা রয়েসে।

দ্যাখতে পারসি যে রুম -এর উপরে দুটো সিলিং ফ্যান জুলানো আসে।

দেখতে পারছি যে এহানে অনেকগুলি পাথর ও বালি আসে।

দেখতে পারছি যে এখানে একটি ফ্রিজ রয়েচে।

দেখতে পারসি যে এখানে অনেকগুলি সোফাকা রয়েসে।

দেখতে পারসি যে এখানে অনেকগুলি চিপস্ কুরকুড়ে ইত্যাদির প্যাকেট রয়েসে।

আরো দেখতে পারসি যে এখানে লাল রঙ্গের উপর সাদা কালার দিয়ে মর্ডান ক্লথ অ্যান্ড টেইলার্স লেখা আস --

এখানে এটা দেখতে পারসি যে এখানে রুমের মইদ্যে লাইটের আলো জ্বলসে ।

আখতে পারসি যে এখানে দেওয়ালে একটি স্ট্যাচু আসে।

দেখতে পারছি যে এখানে একটি বাইক রয়েসে।

পারসি যে এখানে রুমের বাইরে হলুদের হলুদ কালার দিয়ে রং করা আসে।

দেখতে পারসি যে এখানে অনেকগুলি ফ্যান রয়েসে যার রং সাদা।

আমি এখানে এটা দেখতে পারসি যে এখানে একটি লাইটের আলো জ্বলসে।

দেখতে পারছি যে এ্যাখানে অনেকগুলি সুনালি রঙ্গের কারুকার্য আসে।

দেখতে পারছি যে এখানে পেঁয়াজ রসুন মরিচ লবণ তেল হলুদ আরো বিভিন্ন ধরনের সামগ্রী দেখা যাচ্ছে।

দেখতে পারসি যে এখানে অনেকগুলি ইলেকট্রিকে র তার রয়েসে আরও দেখতে পারসি যে এখানে একটি সাদা বিল্ডিং ও একটি হলুদ বিল্ডিং আসে।